এবং এই আবাসনের মেন্ গেট দিয়ে গাড়ি ঘোরা যাওয়ার জন্য একটি বড় গেট করা হয়েছে এবং এই পাশে দুনিয়ার জঙ্গল পরে আছে

এই ছবিতে দেখা যাচ্ছে একটি খাঁচার মধ্যে দুটো অস্ট্রেলিয়ান ম্যাকাও পাখি।

একটি ঘরের মধ্যে তিনজন আছে এবং কিছু একটা দেখচ্ছে | এঁরা অর্ধেক দরজা লাগিয়ে এবং অর্ধেক দরজা খুলে আছে | এবং সেখান থেকে ছবিটি তোলা হয়েছে | এবং এটি দেখে বোঝা যাচ্ছে কিছু ভিতরে একটা চিকিৎসার জন্য কিছু কাজ হচ্ছে |.

এটি একটি হাথে তৈরী ব্যাগ | ব্যাগ -টি পাট জাতীয় কিছু জিনিস দিয়ে তৈরী করা হয়েছে | এইসব --

ব্যাগ -এর চাহিদা অনেক | এই সব ব্যাগ -গুলো হস্তশিল্প মেলায় ওঠে | মেয়েরা--

রুই এমরিকান এবং কিছু জংলী--